একটি দোকান দেখা যাচ্ছে যেটাটির নাম ফ্লেক্সি ওই দুটি পোস্টার লাগানো রয়েছে দোকানের পাশে উম ভেতরে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। অনেক সরঞ্জাম রয়েছে পাশের দোকানে দো অনেক গুলো মানুষ রয়েছে।

একটি দোকান দেখা যাচ্ছে যেখানে লাল কালারের উপরে সাদা লাইটে লেখা আছে নিউ -সারাঙ্গি।

হলুদ রঙের গেট দেখা যাচ্ছে যেখানে লেখা আছে টেক্সট প্রিন্ট ঝাড়গ্রাম ভেতরে একটি -সুনীল রঙের বাড়ি রয়েছে গ্রিল রয়েছে--

একটি সাদা পুরনো বাড়ির বিল্ডিং দেখা যাচ্ছে উপরের দিকে অনেক বড়ো গাছ দেখা যাচ্ছে চারিদিকে মাটির রাস্তা দেখা যাচ্ছে ।গাছের--